আমরা এই ছবিটিতে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি যেই শিব মন্দিরটি সামনে রয়েছে।

এবং মন্দিরের পাশে রয়েছে কিছু হোটেল কিছু আ- দোকান এবং এই ছবিটিতে একটি টোটো বালা বেশ কিছু লোক একটি কুকুর এবং একটি বাইক দেখা যাচ্ছে।